একটা গ্রামের ছবি যেখানে গ্রামের যে আ বাড়ি ঘর দর থাকে দেখা যাচ্ছে । কোথাও টিন -এর বাড়ি কোনার কোনো টা টালির ছুম ছালের বাড়ি । আর এখানে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গরু যে মোঃ থাকে যে গোয়াল ঘরটা সেটা দেখা যাচ্ছে।

একটি বাড়ির ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে বাড়িটার রং টার হলুদ রঙের।

মানে কি বলবো মানে যেখানে লোকের সবাই এসে নিজেকে ফিট রাখার জন্য এখানে আসে আর এখানে সাইকেলিং উম সাইকেলিং রয়েছে পাশেই একটা সাইকেলিং করে এখানে সাইকেলিং -এর ওহ ছবি রয়ে-- ।

আ পরপর মানে জিম গুলো কে জিমের যে জিনিসগুলো অ্যা -অ্যা - অ্যা কি বলবো এসটিমেট গুলো সে গুলো উম সুন্দর ভাবে সাজানো রয়েছে।

এটা একটা মম-ম-ম ইয়ে মানে পাহার। পাহাড়ের সামনে একটা বাঁধ তার উম-উম দিয়ে জল বয়ে যাচ্ছে কেউ দুটো--

কোনো অনুষ্ঠান হচ্ছে যেখানে সবাই নাচ করছে আনন্দ সহিত কোনো অনুষ্ঠান বাড়ি কোনো বিয়ে বাড়ি হোক বা জন্মদিন হোক যেকোনো একটা অনুষ্ঠান সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে সবাই আনন্দ করছে নানাধরনের যে যেরকম পেরেছে বাড়িতে ঘরোয়া ড্রেস পরে তারা নাচ গান করছে।

আইস ক্রিম পার্লার -এর ছবি । কেনো দেখে বোঝা যাচ্ছে কেনো না এখানে তিন রকমের আইস ক্রিম এখানে দেখা যাচ্ছে তিন রকমের ফ্লেভার ।

এটা একটা পার্ক -এর ছবি। দেখা যাচ্ছে এই পার্ক -এর মধ্যে প্রচুর গাছ পালা এখানে রয়েছে। এমন কি পার্ক -এ যেসব বাচ্চা রা আসে আনন্দ করতে সেইসব জায়গায়। এ মানে দোলনা স্লিপ এগুলো রয়েছে এমন কি সুন্দর সুন্দর গাছ পালা গুলোকে কাটিং করা রয়েছে ।এখানে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে।

রয়েছে পুরো সারা আকাশ তা নীল আর পেঁজা তুলোর মত।

একজন গান করছে তা পা আ-আ --